ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে প্রথমে তো তুই একটা কাজ করবি, আহ একবার থানায় যা থানায় গিয়ে জানিয়ে দে বুঝেছিস যে এরকম এরকম ব্যাপার আমার ration card টা হারিয়ে গেছে, যদি কেউ পায় তাহলে একটু বলবেন কাউকে এই number এ যোগাযোগ করতে তোর phone number টা দিয়ে দিবি, তাহলে কি হয় তোকে ফোন করে দিয়ে তাহলে যদি কেউ পেয়ে থাকে তাহলে দিয়ে দেবে। সেটা এখানে হলে তো হতো কিন্তু দেশের বাইরে না ওখান থেকে কে phone করবে। ও বাবা তাহলে তোকে কি করতে হবে বলতো প্রথমে তো আমার মনে হয় যে card টাকে তোকে বন্ধই করাতে হবে। reject করে মানে ওটাকে damage এ করিয়ে বা reject করিয়ে তোকে বা miss cass এর একটা report লিখিয়ে তোকে করতে হবে জিনিসটা বুঝেছিস, প্রথমে তুই একটা application করবি। আচ্ছা, প্রথমে তো diary করতে হবে না থানায় একটা।

তারপর তুই যা যা তোর কি কি জিজ্ঞেস করবে সমস্ত কাগজপত্র যা যা নিয়ম থাকবে সেই সব নিয়ম গুলোকে পুরো procedure গুলো সব complete করবি। তারপর তুই, এদিকে এসে তোকে তো নিশ্চয়ই বলবে যে একটা application লেখ বা কিছু তখন তুই একটা application টা ভালো করে লিখে দিয়ে জমা করবি।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 হারিয়ে গেলে গেলে ওটা নতুন দেবে না ওটাই দেবে আবার। না দেখ প্রথমে তো যদি তোর আহ হারিয়ে গিয়ে থাকে তখন কি হবে।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 তারপর তো সেই card টাকে ওই number টা যেটা card এর number টা সেটা তোর ধর ওদের কিছু একটা procedure থেকে সেরকম ভাবে ওরা কিছু করে সেই কাজটাকে পুরোপুরি ওরা নষ্ট করে দেয় তারপর না, না হয় তোকে আবার নতুন করে বলবে যে নতুন করে তোমাদেরকে বানাতে হবে। মানে প্রথমে id card টা ব্লক করতে হবে তবে আবার নতুন করে application করতে পারব। হ্যাঁ তোকে প্রথমে ওই card টাকে damage করাতে হবে বা block করাতে হবে তারপর তুই নতুন করে আবার তোকে from fillup করতে হবে এই করতে হবে সেই করতে হবে তারপর তুই নতুন করে আবার একটা ration card পাবি। সেগুলো যেখানে ration যেখানে দেয় ওখানে গেলেই তো হবে। না দেখ ration dealer দের কাছে যদি যাবি তারা তো কিছু করতে পারবে না তারা শুধু বলবে যে,

কি বলে আপনারা জান তোকে হয়তো block এ পাঠিয়ে দেবে না হলে তোকে পৌরসভা পাঠিয়ে দেবে। তো তোকে তাহলে কি করবি বল তার থেকে তো ভালো আমার মনে হয় গিয়ে একটা FIR করে নিবি। নিয়ে তারপর গিয়ে সেরকম কিছু একটা করবি। হ্যাঁ FIR করে তারপরে তো ওর block এ যেতে বলবে। block এ যেতে বলবে না আশা করি তোকে যত সম্ভব যেতে বললে তোকে বলবে হয়তো পৌরসভা যেতে কারণ হচ্ছে পৌরসভাতেই ধর, তোর এই from গুলো পাওয়া যায় আশা করি আর নইলে তোকে from গুলো যদি নিতে হয় তাহলে তুই কোথায় পাবি বলতো একমাত্র পাবি তোর,

যেকোনো online এর দোকানে গেলে হবে তো? হ্যাঁ হ্যাঁ যে কোন online এর দোকানে যাবি, নিয়ে তারপর বলবি। যে এরকম এরকম আমার হয়েছিল কিন্তু তোকে তার আগে কিন্তু FIR টা করে আসবি অবশ্যই FIR টা করে এসে তারপর তোর তুই ঐখানে, কি বলে একটা application লিখবি। respected sir বলে লিখবি, দিয়ে তারপর লিখবি যে আমি আমার ration card টা এরকম এরকম জায়গায় যাওয়াতে হারিয়ে গেছিল, তুই কোথায় actual গিয়ে হারিয়ে দিয়েছিলিশ কোন জায়গাটা করে। মানে কোন দেশে ছিলিস বা বিদেশে ছিলিস। এখানেই থাকিস যেখানেই থাকিস সেখানকার জায়গাটার নাম দিয়ে বলবি যে দয়া করে আমার জন্য নতুন, ration card টা কে যদি আপনারা issue করে দেন তাহলে আমি, খুব মানে ধন্য হবে এরকম করে একটা তোকে লিখতে হবে বুঝেছিস।

তুই প্রথমে যা হ্যাঁ তুই যেমন গেলি ধর police station এ একটা আইসি থাকলেও বা যাই থাকলো এবার তো তুই তো এবার জানিস না যে কাকে কি দিতে হবে তোকে বলবে।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

তারপর তোকে ওইখানে বলবে যে হ্যাঁ এনার সঙ্গে দেখা করো ব্যাস ওর সঙ্গে দেখা করো। তো তুই যার সঙ্গে দেখা করবি করবি তোকে যাকে বলবে তার কাছে বলবি এরকম এরকম ব্যাপার সে তোকে বলবে যে একটা application লিখতে তখন তুই application টা যদি mam থাকে mam এর নাম করে বা স্যারের তুই জিজ্ঞেস করে নিবি কার নাম করে করতে হবে একটা subject line দিতে হয় বিষয়ের ব্যাপারটা কোন বিষয়ে তুমি লিখছো। তখন লিখে দিবে লিখে দেবে তুমি যে ration card টা হারিয়ে গেছে ওটার জন্য এবার তুই বাংলাতে লিখবি কি english এ লিখবি সেটা totally তোর উপর depend করছে দেখ আমার মনে হয় ইংলিশে লেখাটাই ভালো হবে english এ লিখে দিবি। ভালো করে english এ লিখবি নিয়ে বলবি যে madam এরকম এরকম ব্যাপার আমার আমি এখানে থাকি এখানকার বাসিন্দা আমি এখানে ঘুরতে গেছিলাম। তো আমার এখানে কিছু কারণে কিছু কারণ সত্য আমার ration card টা হারিয়ে যায়। তো ration card যার নাম ছিল, যেই, তুই কার ration card হারিয়েছিস, তোর ration card হারিয়েছিস না অন্য কারো ration card হারিয়েছিস? না আমার বাবার। তাহলে তুই ঘুরতে বাইরে গিয়েছিলিস তোর বাবার ration card টা কেন নিয়ে গিয়েছিলস,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 ও আচ্ছা বুঝেছি, তাহলে তোর এক কাজ করবি কাকুর না ration card এর নামটা দিবি তোর এত ration card এ যে address আছে সেটা দিবি ration card এর number টা তোর কাছে আছে? number বলতে একটা photo আছে তো সেটা দেখে করতে হবে। আর যদি photo টা না মানে xerox ছিল তা xerox টা না থাকলে আবার dealer কাছে যেতে হবে ওদের কাছে থাকবে। যাক খুব ভালো কাজ করে রেখেছিস যে একটা photo তুলে রেখেছিস তো সেই photo টা কে দেখবি ওর মধ্যে ration card number থাকে সেই ration card number টা নিবি তারপর তোর মানে কোন দিক, কত তারিখ করে হারিয়েছে সেটা একটু আন্দাজ মতো বলবি যে এত এত তারিখ করে হারিয়েছে আর কবে তুই ration card টা পেয়েছিলি কত সালে বা কত সময়ে সেগুলো দেখবি সমস্ত কিছু লেখা থাকে সেগুলোকে লিখে দিয়ে, তারপর তুই কাকুর নাম থাম দিয়ে তারপর কাগজটা জমা করাবি বুঝেছিস।

তোদের এইটা কি নতুন ration card তৈরি হয়েছে, না পুরনো ration card তৈরি ছিল? না আগে যেগুলো ছিল তোমার বড় বড় card গুলো ওগুলো change করে এগুলো apply করা হয়েছিল এগুলো দিয়েছিল digital card আচ্ছা digital card হ্যাঁ তাহলে তোর তো digital card এ পুরনো card সব একই থাকবে সমস্ত যার যার যেটা থাকবে সেগুলো সব একই থাকবে? তুই একটাবার check করে নিবি একটু ভালো করে বুঝেছিস ওর মধ্যে দেখবি সব কিছু লেখা থাকে হ্যাঁ তুই যেটা বললি যে digital card টা কবে পেয়েছিলিস সেইটার date দিবি হ্যাঁ সেটার date টাই দিবি।

তখন তুই বলবি যে হ্যাঁ আর তখন বলবি যে ঠিক আছে বেশ আমি একবার বাড়িতে গিয়ে দেখে এরকম করে একটু কথা ঘুরিয়ে বানিয়ে বললে দিয়ে তারপরে বলবি যে আমার card হারিয়ে গেছে কি করতে হবে বলুন সেরকম ওইসব করে টরে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 ওদেরকে নিয়ে বলল ওর যে online দোকানে গেলে হবে না block যেতে হবে? online দোকানে তো গেলে হবে online কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো তোর ওই online করতে গিয়ে না card ভীষণ দেরি করে দেবে আসতে তুই মানে ওটা হাতে সময় মত পাবিই না

আচ্ছা তো আমার একটা কাকু ওই block এর ওখানেই থাকে, ওখানে তো তাহলে জিজ্ঞেস করবো একবার যে হারিয়ে গেছে card টা কি করতে হবে? হ্যাঁ তুই দেখবি তোকে from nine বলে একটা ইয়ে দেবে অ্যা application from দেবে এটা হয়তো ওটাই fillup করতে হবে যদি তুই duplicate application from দেবে। নিতে চাস বা তোর card টা হারিয়ে গিয়ে থাকে, তাহলে তোকে ওই from টায় fillup করতে দেবে, তুই এক কাজ করবি সঙ্গে সঙ্গে ঐখানেই from টাকে fillup টিলাপ করে দিয়ে জমা দিয়ে দিবি বুঝেছিস। এটাই কিন্তু আবার অন্যদিন যদি যাই তখন তো আর পাবুই না যে দিয়েছে ওদের তো ব্যাপারই আলাদা একদিন কাগজ জমা করবো তো আর পাওয়া যাবে না ওকে। হ্যাঁ সেটা তো ঠিকই স্বাভাবিক তারা তো মানে ধর এইখানে সেইখানে তো ব্যস্তই থাকে মানে এখন যে নিজেদের free থাকবে সেইটা তো কোন মানে নেই না।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

হ্যাঁ সেটা তো আগে জেনে নেব, ব্যস্ততার কিছু নেই সরকারি লোক যতগুলি আছে সব মানে নিজের একটু আলাদা ব্যাপার আছে ওদের free থাকলেও করে দেয় না কাজের সময়। আচ্ছা ঠিক আছে তুই না জেনে নে বুঝেছিস তো যে কি হচ্ছে ব্যাপারটা তারপর না হয় কিছু একটা করবি নাহলে একটা মানে বহুত বড় একটা ঝামেলার মধ্যে কিন্তু পড়ে যাবি তাই, সেটা application জমা দেওয়ার সময় কোন documents টকুমেন্টস লাগবে না? কি বললি আরেকবার বল? মানে আমি যে ওই application টা জমা দেবো সেটা তো আর দেখার জন্য কোন প্রমাণ চাইবে তুমি যাকে তাকে দেবে না তো কোন আধার কার্ড কিছু, কোন কিছু লাগবে কি? না aadhaar card এগুলো লাগবে মনে হয় আমার যত সম্ভব লাগবে তুই বরঞ্চ একটা বার গিয়ে জেনে নেবি aadhaar card তো ধর সবকিছুতেই লাগছে aadhaar card না থাকলে তো হবে না। কিন্তু তোকে তো মেন হচ্ছে উদ্ধার করতে হবে তোর রেশন কার্ডটা তুই যেমন করেই হোক না কেন একটা বার যা গিয়ে কিন্তু উদ্ধার করে আই ration card কে।

তুই যখন যাবি তুই কাকুকে নিয়ে যাবি সঙ্গে করে আর তুই যেইটা বললি যদি বলে যে তোমার কাছে ration card আছে বা ছিল কি প্রমাণ আছে বা কিছু তুই তো বললি যে তোর কাছে একটা photo আছে, তাহলে এক কাজ করবি ওই photo টা থেকে print out বের করে নিয়ে গিয়ে একটা দেখিয়ে দিবি বলবি যে এই যে এইটাই হচ্ছে আমাদের রেশন কার্ড xerox কাগজ ছিল বলে আপনাকে নিয়ে তো দেখাতে পেরেছি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 অনেক কিছুই আছে যেমন কি তোমার পুরোনো যে বড় কাজটা ছিল ওটাও আছে। আরো অন্য কিছু লাগে সেটার জন্য বলছিলাম। হ্যাঁ তোর pan card থাকেই আজকাল তো এখন বেশিরভাগ তোর pan card টা, আইডি হিসাবে নাই কিন্তু আশা করি pan card লাগবেনা যত সম্ভব লাগলে ওই aadhaar card passport size photo গুলোই লাগবে তাছাড়া আর কিছু না।

তো aadhaar card pan card আর voter card তিনটেই একবারে নিয়ে চলে যাব, যেটা লাগে সেটা দেব না হয়,

সে নিয়ে যেতে তো কোন অসুবিধা হবে না।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 তার থেকে ভালো তুই এক কাজ করবি তুই সবগুলো দেখে শুনে যা হবে নিয়ে তারপর একবারে চলে আসবি।

হ্যাঁ, আর একটা বলবি কাকুকে যে কাকুকেও যেতে, আর ওই যে application টা যেটা করবি সেটা যাতে কাকুর নাম করেই হয় application টা বুঝেছিস তো, আর অন্য কারো যাতে নাম করে না করে। কারণ যে তুই হারিয়েছিস মানছি কিন্তু এবারে তো ধর তোর তো কাজ নয়, কাকুর যদি সেরকম অসুবিধা হয় তাহলে এক কাজ করবি কাকুকে শুধু sign টা নিজের signature টাকে ওই, application টাতে করিয়ে দিতে বলবি আর বাকি সমস্ত গুলো তুই করে দিয়ে জমা দিয়ে দিবি ঠিক আছে, আরে বলছি নতুন card বানাতে কি করতে হচ্ছে?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

প্রথমে তো একটা কাজ করবি,

তুই cyber cafe তে যাবি বুঝলি।

ওরা কি online এ যদি করে দেয় তাহলে তাড়াতাড়ি কি পেয়ে যাবি তুই নাকি তোর offline এ মানে নিতে হওয়ার যেটা from fillup করে করলে জমা দিলে তুই তাড়াতাড়ি পাবি সেটা দেখবি। যদি তোকে বলে যে হ্যাঁ online এর মধ্যে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে, তাহলে এক কাজ করবি online করবি আর যদি বলে যে না তুমি online এ তাড়াতাড়ি পাবে না offline এ হিসাবে পাবে তাহলে তুই ওইটাই করবি। online এর দোকানে আমি গিয়েছিলাম কিন্তু ওরা মানে দেরি করবে এরাই বলছে অনেক দিন লেগে যাবে অনেকদিন এজন্য বলছিলাম যে তুই offline হয় কোন জায়গা থেকে জলদি করে এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ,

ঠিক আছে তবে আমি কাকু কে জিজ্ঞাসা করে নিচ্ছি কি করে কি করতে হবে তারপর দেখছি কি করা যায়।

তো আমি তোকে কিছুক্ষণের মধ্যেই phone করছি। আচ্ছা ঠিক আছে। এই চরণ কেমন আছো? হ্যাঁ এই তো বেশ ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, দিয়ে বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ বাড়ির সবাই মোটামুটি বেশ ভালোই আছে, তোমার? আমারও মোটামুটি ভালো আছে তবে আর বলিও না মেয়েকে খুব ঠান্ডায় জোর এসব লেগে থাকে সব সময় এটা তো হ্যাঁ ওইটা প্রত্যেকটা পরিবারেই ওরকম সমস্যা হয়ে বুঝলে? মানে কারুর না কারুর কিছু না কিছু হতেই থাকছে মানে আমাদের ও এরকম যেমন ধরো আমার এই তো কিছু দিন আগে আমার বাবা কে জ্বর হয়েছিল হ্যাঁ দিয়ে বাবাকে ঠিক হলো তারপরে আবার দেখছি আমার ভাইকে হয়েছে এরকম এভাবে চলছে বুঝলে?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 হম বলো এখানে গরম পড়ছে সেই জন্য এখানে একটু problem আছে না এই তো তোমার দেখো কালকেরি দেখো তোমার এই কিছু দিন আগে দেখছি বেশ ঠান্ডা ছিলো আর আবার দেখছি তোমার কিছু দিন পরে আবার তোমার ইয়ে হলো মানে যেহুতু ঠান্ডা বেশি আবার হয়েছে কালকে আবার এতটা ঠান্ডা পড়েছে যে একদম আবার রোদ পড়ছে এরা এভাবে মানে হচ্ছে

সেটাই সেটাই কারণ ধরো সারাদিন রোদ করছে প্রচন্ড আবার সন্ধ্যে থেকে সকাল অবধি এতো ঠান্ডা কি বলবো দিয়ে ওষুধ নিয়ে এসেছে তো? হ্যাঁ ওষুধ ধরো নিয়ে এসেছি plus ডাক্তার দেখিয়ে এসেছি ও দিয়ে ডাক্তার কি বললো? ডাক্তারে বললো দেখো এখন তো আবহাওয়া পরিবর্তন হচ্ছে এমন এ মারাত্মক কিছু হয়ে নি মানে একটু ঠান্ডা লেগেছে ধরো মানে ঠিক ঠাক রাখতে বলছে সেটাই এবার ভালো ভাবে করতে হবে ওষুধ ভালো ভাবে খাওয়াতে হবে মানে ঠিক মতো যত্ন নিতে হবে বাচ্ছা তো সেটাই ধরো আমরা কোনো মতে চরে~ মানে সহ্য করে নিচ্ছি কিন্তু ওরা তো পারছে না না সেটাই দিয়ে বলছিলাম কি হম বলছি যে বলো বলো hello

হ্যাঁ পাচ্ছি বলছি তোমার ভাই কেমন আছে এখন তাহলে? হ্যাঁ ভাই বলতে গেলে এই তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তো আহ ডাক্তার বলছে যে হম আরো কিছু দিন আগে নিয়ে আসতে হতো কারণ বলছে malaria নাকি হয়ে গেছে বলছে ও তাহলে তো খুব সমস্যা গো হ্যাঁ দিয়ে ডাক্তার কে দেখলাম ডাক্তার ওষুধ কিছু দিলো এখন বললো যে এখন এইটাই খাওয়াও দিয়ে বললো যদি আহ আহ সেরকম যদি কিছু অসুবিধা হয়ে তাহলে আবার আসতে হবে আর বললো হ্যাঁ এখন এই ওষুধগুলো খাওয়াই যেগুলো দিলাম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 ও তাহলে তুমি মানে পাশেই মানে আমাদের যে রামপুরহাট আছে ওখানে গিয়েছিলে তাহলে নাকি?

ও ওটা কি chamber দেখিয়েছিলে না hospital এর যে outdoor বলে ওখানে দেখিয়েছিলে?

সেটাই ভালো করে দেখাও কারণ malaria র জ্বর তো খুব খারাপ একটা জ্বর বুঝলে? হম এ দিয়ে কি বলছিলাম বলছিলাম যে এ আমরা তো একসাথে পড়তাম classmate ছিলাম তো এ আমাদের মাস্টার মানে এক জায়গায় মানে একটা tour এ নিয়ে যাচ্ছে তা আহ যাবে? হ্যাঁ অবশ্যই যাবো tour আর আমি যাবো না? এবার তো আগে তো অনেক গেছি এবার ধরো হয়তো আমি পড়ছি এখন পড়াশোনা করছি তুমি পড়া সে ছেড়ে দিয়েছো তো এ তবুও একবার জিজ্ঞেস করলাম sir ও বললো যে ওকে একবার বলিস যে যদি বা যায় এভাবে বললো

হ্যাঁ দিঘা যাব কিন্তু ওটা কি আমাদের যে classmate ছিলো সে সবাই মিলে যাচ্ছে না আরো কেও থাকছে senior দাদারা বা আমাদের junior ওরা? হ্যাঁ মানে এবার একটা কথা আছে এখানে যেমন আহ আগে যেমন যখন কিছু দিন আগে গেলাম তো সবুজ দ্বীপ তো ওখানে সবাই সবাই কে নিয়ে যায়নি মানে এ sir এর সাথে যে ভালো ভাবে মানে sir এর সাথে যে friendly ভাবে মেসে আর কি মানে যেমন আমি ছিলাম তুমি ছিলে ঠিক আছে আরো সবাই ছিলো দু তিন জানা ওদেরকে নিয়ে গেছিলো sir একটু মানে নিজের টাকায় আর কি, এখন এ মানে কি বলো তো এখন মানে যে নিয়ে যাবে ওটাতে টাকা লাগবে আর ওটাতে লাগেনি ওটাতে আমাদেরকে নিয়ে গেছিলো sir নিজের থেকে pocket থেকে

ও তাহলে এটাতে কত জন হচ্ছে তাও?

সেটাই কারণ দিঘায় যেতে গেলে তো একটা bus করতে হবে একটা bus এ যদি full filled seat না হয় তাহলে তো পয়সাটা একটু বেশি লাগবে সেই জন্যই জিজ্ঞেস করছি। সেটাই মানে এ কি bus এর seat বলতে গেলে bus সেদিনকে দেখে এলাম sir আর আমি হ্যাঁ তো bus এর seat আছে প্রায় তোমার পঁয়ষট্টি থেকে ছেষট্টি টা seat আছে তো মানে চল্লিশ টা মতন হয়েছে তো এবার বলছে মানে আমাদের আয়ে যে ক জন আমরা পড় পড়তাম আর কি মানে ওগুলো ছাড়াও others যদি কাউকে নেওয়া হয়ে তো মানে seat গুলো তাহলে booking হয়ে যাবে এবার seat তো ফাঁকা আছে তো চল্লিশটা sir মানে sir এর চল্লিশটা student আছে এবার ওরা যাবে plus আরো সবাই যেতে চাইলে যাওয়া হবে তো তোমাকে phone কর~ phone করেছিলাম তার জন্য ও তাহলে যদি আমি কাউকে নিয়ে যেতে চাই তাহলে সেটাও নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ সেটাই বলছি sir আমাকে বললো যে দেখ একবার ওর যদি কেও থাকে মানে বন্ধু আরো সব সেটাই তা ওই bus টা কোথা থেকে ছাড়বে? হ্যাঁ bus টা ছাড়বে বলতে গেলে মম তোমার বাড়ি তো মাড়গ্রাম আর আমার বাড়ি হচ্ছে তো এ bus টা ছাড়বে তোমার ওই কি বলছে ওটা যে ভাবটির মোর নেই ভাবটির মোর

ওখান থেকে ছাড়বে মানে তোমার এ মানে আমরা shift করবো তোমার কি বলছে ইয়ে আমরা এখানে বিকাল চারটার সময় bus ধরবো তো দিয়ে ওখানে প্রায় সারা রাত গিয়ে ওখানে ভোর চারটের সময় নামবো দিঘাতে মানে পুরো একদম বারো ঘন্টা লাগবে যেতে হ্যাঁ ও মানে পুরো বারো ঘন্টা তার মধ্যে কি কোথাও hold বা কোথাও camping হবে? হ্যাঁ অব্যশই হবে এবার ধরো ওরি মধ্যে হয়তো কারুর কিছু problem হলো বা কিছু খাওয়া দাওয়া tiffin এ সবগুলো সব হবে আর কি সেটাই কারণ ধরো মেয়ে ও তো থাকবে তাই না? হম হম সবাই আছে ও মানে total তাহলে তুমি বলতে চাইছো যে পঞ্চা~ এ ষাট থেকে পঁয়ষট্টি জন হবে তার মধ্যে তুমি হম তার মধ্যে চল্লিশ জন হয়েছে হ্যাঁ চল্লিশ জন হয়েছে এবার ধরো আরো extra এ মানে কুড়ি জন লাগবে আর কি মানে seat ফাঁকা আছে তো এখনো মানে date আছে এখনো ওই আমাদের ফেব্রুয়ারী মাসে তোমার ওই ফেব্রুয়ারী কি জানুয়ারী মাসে ওই কুড়ি থেকে বাইশের মধ্যে যাবে এখনো হাতে সময় আছে তার জন্য বললাম এবার ধরো চল্লিশটা হয়েছে এবার আরো তো লাগবে এবার তো ফাঁকা bus যাওয়া যাবে না এবার ভাড়া তো নেবে সে সেরকম সেটাই কারণ আমরা আগেরবার গিয়েছিলাম দিঘা তো ধরো ওই সাত জন হয়েছিলো ঠিক আছে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

সেটাই মানে যেমন ধরো seat booking হবে তো সের উপরে আমাদের মানে amount টা depend depend করবে এবার হয়তো আমাদেরকে sir বলেছে যে যদি চল্লিশ জন হয় তাহলে তোমার ওই কম সে কম আহ পাঁচশো টাকা করে লাগবে পাঁচশো~ পাঁচশো না ছশো করে লাগবে এবার হয়ে তো যদি আরো কুড়ি জন হয়ে তাহলে আরো মানে কমবে টাকাটা সেটাই কারণ দেখো বাইরে যেতে গেলে একটা কি বলবো বেশ বড়ো একটা amount খরচ হয়ে যায় মানে journey র জন্য যেটা ভাড়া লাগে ধরো bus এ বলো হ্যাঁ সেটা ধরো sir বলেছে sir বলেছে যে এই পাঁচশো~ ছশো টাকা করে লাগবে এবার যদি আরো হয়ে তাহলে আরো কিছু কম লাগবে, এবার ধরো এর তোমার এবার নিজের খরচা নিজ~ নিজের কাছে এবার জেরম খরচা করবা না সেটা তো অব্যশই সেটা আমাদের খরচা এবার ধরো sir কি ওই পাঁচশোর থেকে ছশো টাকার মধ্যে কি আমাদের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করছে না ওটা আবার আলাদা করে করতে হবে আমাদেরকে হ্যাঁ মানে এটা এটা sir বললো যে মে~ পাঁচশো টাকা করে ওই ছশো টাকা করে বলেছে তো তো ওখানের মধ্যে তোমার আহ দু বার tiffin নেবে বলছে একবার যখন বের~ মানে হয়তো এক ঘন্টা গেলে এক ঘন্টা কি দু ঘন্টা গেলাম ঠিক আছে তো